অ্যা অনেকে বসে আছে গোল করে এবং সকলের হাতেই --

এখানে আমরা একটি জলাশয় দেখতে পাচ্ছি এবং জলে --

ফাঁকা জায়গা দেখতে পাচ্ছি। এছাড়াও সামনে একটি রাস্তা দেখা যাচ্ছে যেখান দিয়ে একটি গাড়ি যাচ্ছে।

এখানে আমরা দেখতে পাচ্ছি দুটি পাথরের মাঝখানে।

এবং সামনে কিছু ব্যানার -ও লাগানো আছে ।

এখানে আমরা একটি বিল্ডিং দেখতে পাচ্ছি ।

এছাড়াও রাস্তার পাশে কিছু ব্যানার লাগানো আছে।

দেখা যাচ্ছে এবং ছোট ছোট পাথরের টুকরো পড়ে আছে।

অন্ধকার নেমে আসছে।

অ্যা অন্ধকার নেমে আসছে ।

ফুল দিয়ে সাজানো হয়েছে ।

অনেক গাছ পালাও দেখতে পাচ্ছি ।

অ্যা অনেক ওষুধ পত্র রাখা আছে। এবং সামনেই ডাক্তার ।

অ্যা অনুষ্ঠানের জন্য সাজানো হয়েছে এবং সামনেই --

এখানে আমরা একটি কারখানা দেখতে পাচ্ছি ।

বাইক এবং সাইকেল রাখা আছে।

বাইক এবং সাইকেল রাখা আছে।

বাইক এবং সাইকেল রাখা আছে ।

এবং একটি দেবতার দেবীর ছবি আমরা দেখতে পাচ্ছি। দেব দেবী--

এখানে আমরা একটি জলাশয়ের চিত্র আমরা দেখতে পাচ্ছি এবং সামনেই আমরা।

অ্যা আলো জ্বলছে এবং --

এবং সামনে কিছু গাছপালা দেখা যাহ --

এবং সামনেই কিছু গাছ পালা দেখা যাচ্--

এবং কিছু ফুলের গাছও দেখা যাচ্ছে ।

এখানে আমরা একটি রাস্তা দেখতে পাচ্ছি এবং রাস্তা দুপাশে --

এখানে আমরা একটি হল রুম দেখতে পাচ্ছি যেখানে।

এখানে আমরা হুম দেখতে পাচ্ছি একটি।

এখানে আমরা উনন দেখতে পাচ্ছি একটি।